আর অনেক মানুষ এখানে ঘুরতে গেসে।

এখানে কম্পিউটারের যতগুলা পার্স আসে সব পার্স এখানে পাওয়া যায়।

আঃ ক্যাশ কাউন্টারের মধ্যে একটা ব্লু কালারের চেয়ার ।

তো একজন এইটা ঠিক করে নীচে বইয়া আর দুইজন এখানে দাঁড়ানি।

আর সঙ্গে আঃ দেখাশোনার লগে সেলস ম্যানও আসে ।

অনেক ট্রি ফলস ট্রি এগুলা।

হোয়াইট কালার আর স্কাই ।

ব্ল্যাক রেট পিঙ্ক রেট কালার ব্লু কালার ইয়োলো কালার স্টোনেরও আসে ।

এখানে আ প্লাস্টিড মোটরস --

অ্যা এটা একটা সেফটি রাখাটা দরকার।

কারেন্ট -এর তার গুলা সুন্দর ভাবেই থাকে।

ও হসপিটালের যারা ও_টি করে ড ডক্টর অ্যা ওনারে উম তিনজন ছেলেমানুষ তারা সংবর্ধনা জানাইরা।

এগুলা পাওয়া যায় আর ফলের মধ্যে তরমুজ এ্যা আনারস উ বা এটসেটরা এটসেটরা --

দেখিয়া লাগে আর নষ্ট হইলে তারা আবার রিপেয়ারিং করিয়া ঠিক করিয়া দেয়।

এইখানে দেখা যায় যে দুইটা বাচ্চা--

ও নীচে গাড়ি রাখার লইগা গ্যারেজটায় উপরে বিল্ডিংটা।